আর আর একটা যেটা বিগেল রয়েছে সে কুকুরটা তো তোমার নাম হচ্ছে তোমার মিষ্টি দিয়েছি আহ এখনো পর্যন্ত বাড়িতে আমার বিড়ালের বাচ্চা হয়েছে পাঁচটা জানিস?

হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো একদিন ঘুরে আসব ক্ষণ একদিন সময় করে এসে বিড়াল বাচ্চাগুলো দেখিস হ্যাঁ বেড়াল বাচ্ছা তোকে কি বলবো সেই সাদা রঙের লেজটা পুরো কালো জানিস তো? আহ হ্যাঁ একটা দেখবে ছিট ছিট ছিটছে মায়ের মতো দেখতে. আমার ওই বিড়ালটার মায়ের নাম হচ্ছে আহ পুটু. ঠিক আছে? আর আর একটা বিড়াল রয়েছে. ওর নাম দিয়েছে ওরা পান্নি আর তার আবার খুব সুন্দর দেখতে একটা সেই আহ ছিট ছিট ছিট বাঘের মতো দেখতেরে একটা তো হালকা হলুদ আর সাদাতে আহ একটা হচ্ছে একটু উম মানে ইয়ে রংটা একটুখানি গাঢ় আছে.

আর তোদের পাড়ায় কি কুকুরের কথা বলছিলি? কি কুকুর ছিল? সেই আহ তোদের রাস্তায় হ্যাঁ, হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরত

হ্যাঁ, একদম গদো, গদো চেহারা উফফ বাবা কি ভালো লাগে বল দেখতে হ্যাঁ মানে বাচ্চা গুলো দেখলে কি ভালো লাগে তাই না

হ্যাঁ বাচ্চা তো কি রঙের ছিল ওই কুকুরগুলো কালো একটা সেই ধূসর color এর

আর আমাদেরটা তো একদম প্রথমেই যখন কুকুর এনেছিল, তখন আমার বিয়ের পরে আমি একটা দেখেছিলাম. একটা সাদা রঙের কুকুর ধব ধব করছে কি সুন্দর.

হ্যাঁ লোম বড় বড় সাদা কুকুর, আমি নামটা ঠিক বলতে পারছি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তারপরে আর একটা আহ যখন আমার ছেলে হল তারপরে আমার একটা খুব ইচ্ছে হলো একটা বাঁদর কিনবো জানিস তো? আর বাঁদরটা কিনতে পারিনি. বাঁদরের বদলে একটা সেই খুব শখ ছিল বাঁদর কেনা বাঁদরের বদলে আর একটা কুকুর নিয়ে এলাম ঠিক আছে. এই ছোট্ট ছোট্ট পা কি সুন্দর কুকুরটা. এই কুকুরটা এবার একদিন ছেলেকে খাওয়াচ্ছি. খাওয়াতে খাওয়াতে কুকুরটা না সেই ঘোরের মধ্যে শরীর খারাপ ছিল. আর হঠাৎ কোলের মধ্যে উঠে মারা গেল. তারপরে আবার একটা কুকুর নিয়ে এল. ওই একই জাতের কুকুর

তারপর থেকে এই কুকুরটা বেশ ভালো দেখতে ছিল সেই কুকুরটার না চতুর্থীর দিনকে চারটে বাচ্চা হল, মানে চতুর্থীর দিন চারটে বাচ্চা বুঝতে পারছিস?

বাড়িতে হ্যাঁ হ্যাঁ আর তুই জয়দাকে চিনিস তো ঘরে সে আসে জয়দা?

ওই সে লম্বা করে কালো করে লোকটা রে

কালো ল্যাজ সেই জ্যাকটায় এত বদমাইশ ছিল না রে কি বলবো তাই এটা ওটা খালি ছিঁড়তো কোথাও জুতো ছিঁড়ছে কোথায় আহ চিরুনি ছিঁড়ছে

হ্যাঁ প্রচন্ড বদমাইশ ছিল রে তারপরে তোর,

ও তোর শ্বশুরবাড়িতে কুকুর আছে? যাক ভালো তবু ভালো

হ্যাঁ আমার বাড়িতেও কুকুর আছে যাক তোর শ্বশুরবাড়িতে এক একদিন ঘুরে আসবো. আমি কুকুর বাচ্চা দেখতে যাবো. কুকুর. হ্যা হ্যা আচ্ছা আচ্ছা আমাকে বলিস ঠিক আছে আর একটা কথা বলি

হ্যাঁ আমি আমার বরকে নিয়ে ছেলেকে নিয়ে

একদম নিশ্চিন্তে একদিন তোর বাড়িতে লাগবে একদমই ঠিক আছে আর তো মাকে নিয়ে তো বোনকে নিয়ে আসি তার জন্য আমারও তো কুকুর বাচ্চা দেখতে

আচ্ছা আর কি বলছিলাম?

হ্যাঁ এখন তো দুটো কুকুর আছি আর শোন না এতটুকু বলতে বলতে তো বলাই হলো না

আর সেই যে সেই কুকুর ছিল না রে কালো কুকুরটা এরা তো বদমাইশ ছিল. সেই কুকুরটা তারপর আমরা একজনকে দিয়েই দিলাম দিয়ে সে যেখানে গেছে সেখানে গিয়ে তো মোজা পুরো গিলে খেয়ে নিয়েছে, ব্যাস তারা তো রেগে গেছে তারা বলছে কোথাও দিয়ে দেবো তারপর তিনদিন পর না কুকুরটা মারা গেলো রে বাঁচল না মনের শক পায় তো একটা মানে

কষ্ট পেয়েছে না এখানে না মরে গেল কুকুরটা তারপর তো হয়ে গেলো তারপর কয়েক বছর কেটে গেলো ওরকম করে তারপরে একটা পাফ নিয়ে এলো আমার বর কি সুন্দর. সুন্দর ছোট্ট, অনেক দাম ছিল কুকুরটার হ্যাঁ নিয়ে এলো. আমিও ভাবতাম ধুর কি হবে? কে দেখবে. ওকে নিয়ে যাবে. হ্যাঁ তারপর না না রে ওর আগে ওর আগের আগে কাজের আগে ওই জয়দাকে যে কেলো হুমদো লোকটা বললাম না সেই লোকটা একটাকে আহ একটা কুকুর নিয়েছে লাল রঙের বেশ খুব সুন্দর. যেটা সাদা রঙের খোঁড়া না লাল রঙের

হ্যাঁ লোম বড় বড় কুকুরটা কি ভালো বাসত কুকুরটা সেই ওই যখন সেই কুকুরটা আমাদের পাফ কুকুরটা এল তাকে আবার দেখতে পেয়ে ওই কুকুরটা এমনও চিৎকার করতো আমি না কুকুরটাকে নিয়ে চলে যাও দুটো রাখার মত সম্ভব হচ্ছে না ও নিয়ে চলে গেলো বাচ্চা বাচ্চা ছিল তো না হ্যাঁ ওরা কজনকে দেখবো ওরা দুটো ছেলে মেয়ে তারমধ্যে রাখা যায় তারপরে ওদেরকে নিয়ে চলে গেল তারপরে সংসার কাজ সবকিছুই রয়েছে তারপরে ওই তাকেও manage করতে করতে তারা তো কতবার বাচ্চা হলো তোকে তো কিছু বলাই হয়নি এসব কথা তাই ওরা সুযোগ পেয়েছি তো একটু বলি তো ওকে কথাগুলো

তুই বিরক্তি হচ্ছিস না তো শুনতে বলভালো আছিস বলেই তো আমি বলছি যে তুই খুব ভালোবাসিস খুব ভালোবাসি খুব ভালো খেতে বলছি না না তুমি বলোনা আমিও তো এখন ভালোবাসিস বলেই তো আমি বলছি যে তুই খুব ভালোবাসিস কুকুর ভালোবাসিস ওইজন্যই তোকে বলছি যাই হোক তারপরে তুইও কিছু বলিস তোদের পাড়ার কুকুরের গল্প, বাড়ির কুকুরের গল্প বুঝেছিস. তারপর আমি তো শুনেছিলাম কুকুরের বাচ্চা কি আছে মানলাম

নিজের ভালো লাগে আর এখনো পর্যন্ত তো সেই আছে সুইটি ছিল,

এরকম করে করে কেটে গেলো এই তো আগের বছরে এগারো তারিখে মারা গেলো জানুয়ারি মাসে, আর বয়স হয়েছে তো ষোলো বছর বয়স হয়েছে ষোলো বছর হয়ে গেছিলো তো

আর শেষ সময়ে কি বলোতো তোমার কাছেই মানুষ হ্যাঁ কষ্ট পাচ্ছে শরীরটা খারাপ বয়স হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আমার কষ্ট পাচ্ছিল না Just তার একটা ছেলে ছিল নাড়ুগোপাল সে তবু থেকে গেল আমাদের বাড়িতে না

হ্যাঁ ও বাড়িতেই থেকে গেল ও বাড়িতে হয়েছে রয়ে গেল

ও বাড়িতে বয়স হয়ে গেল তেরো বছর নাড়ুর বয়স হয়ে গেল

আর সুইটি ছোটবেলা থেকে কি বদমাইশ ছিল বাপরে বাপ সে ও তো দুবার তো বাচ্চা নষ্ট হয়ে গেছে বিদ্যুত চমকে তারপরে একটু খুব বদমাইশি. দু তিনবার বাচ্চা নষ্ট হয়ে গেছিল বোধহয় সেই ছটা থেকে বাচ্চা হয়েছিল সব একটা একতা করে মরে গেলো রে. তারপরে সেই ছোট্ট ছোট্ট কালো কালো বাচ্চাটি কি সুন্দর দেখতে বাচ্চাগুলো. তারপর একবার. দুটো নাদুয়া হলো. আগে ওর ছজন হয়ে ছিল. তারপরে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা একদম ছোট বলে সেটা মারা গেল. আমার বাঁচাতে পারলাম না. তো সব বিক্রি হয় তিনটে বিক্রি হল. ন হাজার টাকা করে বিক্রি হল.

আর আর একটা বাচ্চা হয়তো হয়ে গেল নারু

হ্যাঁ ওইটা থেকে গেল সেদিন কি হল যখন ওর ভাইবোনেরা ছিল না. ওর সাথে মারামারি করতে করতে পায়ে নখ লেগে গেল চোখ লেগে গিয়ে ব্যাস. সার পুরো একটা রক্ত দিয়ে চোখ থেকে সব যা ছিল বেরিয়ে গিয়ে ভেতরে একটা চোখ বাবা হয়ে যাবে হুম সেই গুল আমাকে একটু কম করে কিন্তু খুব ভালো বাসে ও তোমার থেকে মনে হচ্ছে মামাকে বেশি ভালোবাসে? হ্যাঁ ওর মামাকে বেশি ভালোবাসে ও একটু বেইমান type এর মানে আমি ওকে ভালোবাসি, ভালোবাসার আমি জিনিস ঘুরে গেছে হ্যাঁ

হ্যাঁ এবার জন্তু জানোয়ারের মধ্যেও তো হয়ে থাকে ধর হম হিংসে থাকে রাগ থাকে হ্যাঁ আমার কোনো আফসোস নেই সে আমার ছেলেকেই তো ভালোবাসে বাসুক আমি ওকে ভালোবেসে যাবো হুম আর এই দেখেছে যাও সারা বছর কেটে গেলো হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে

পুঁচকে পুঁচকে রে একটুখানিরে ধোঁয়া আঙুলের সমান বাচ্চাগুলো হয়েছিল কি মিষ্টি দেখতে হয়েছিল বাবা কি সুন্দর যখন খেলা করতো না সবাই মিলে ঘরের মধ্যে যেন ঘর ভরে যেত ও তারপরে তো তোকে বলাই হয়নি রে এই কিছুদিন আগে আমাদেরকে আবার আহ ইয়ের বাচ্চাই ছিল ওই বিড়ালটায় বাচ্চা হয়েছিল. হ্যাঁ মিষ্টির বাচ্চা হয়েছিল. মিষ্টিটা. আর মিষ্টি বাচ্চা হয়েছে. পাঁচটা বাচ্চা হয়েছিল রে. বাপরে বাপ. ছটা বাচ্চা হয়েছিল ভুল বলছি. ছটা বাচ্চা হয়েছে. একটা মারা গেছিল. পাঁচটা ছিল ওরে কি সুন্দর বাচ্চাগুলো ছিল. এক এক করে সব, কে ছোটকা, কে ছুটকি. হ্যাঁ সব নাম দেওয়া হয়েছিল. কি সুন্দর বাচ্চা

তোকে তো ফটো পাঠিয়েছিলাম তুই দেখেছিলি মনে হয় স হ্যাঁ হ্যাঁ দেখেছিল দেখেছি বলেই হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি বলেই বলতে পারছি হ্যাঁ পাঠিয়েছিলাম হ্যাঁ তোকে ছবি পাঠিয়েছিলাম তুই দেখেছিলি মনে হচ্ছে কি মিষ্টি ছিল না বল বাচ্চাগুলো

সব এক ঘণ্টা ছাড়া ছাড়া বাচ্চাগুলো হচ্ছে. মোটামুটি তোর সকালবেলা থেকে বাচ্চাগুলো দশ তারিখে শুরু হয়েছে আর মোটামুটি তো ওই চারটে পাঁচটার মধ্যে বাচ্চাগুলো পুরো শেষ হল.

হ্যাঁ, সারাটা দিন গেল. হ্যাঁ, তারপরে সে বাচ্চাগুলো সারারাত আমরা খালি জেগে থাকতাম ওই বাচ্চাগুলোকে কখন কে খাবে? কখন কার ডুবি ভরিয়ে দেবো খাবে? হিসু করবে. কখন হাগু করবে এইসব নিয়েই কেটে যাচ্ছিল রে.

হ্যা. খুবই কষ্টে. বাচ্চাগুলো যখন নিয়ে যাচ্ছে না. একটা একটা করে প্রচন্ড কষ্ট লাগবে প্রচন্ড কষ্ট লাগে. যাই হোক. তোদের পাড়াতেও অনেক কিছু বাচ্চা আছে না? হ্যা. অনেক আছে. আবার হয়েছে. বিড়াল হয়েছে ও বাবা কি ভালো লাগে বল ছোট্ট ছোট্ট বাচ্চা. হ্যাঁ হ্যাঁ. এই তোমার বাড়িতে দেখতে যাবো একদিন বিড়াল গুলোকে আয় না. কিন্তু কবে থেকে বলছি তোকে. আমি বলছি আয়. আবার কি সুন্দর সুন্দর বেড়ালের বাচ্চা হয়েছে.

দিন কাটে না হ্যাঁ হ্যাঁ কি করবো

না আমাকে বলে তুই আমার সঙ্গে থাকবি গল্প করবো তোকে ছাড়া মনে হয় তোর মা থাকতে পারে না ওই জন্য না একদমই থাকতে পারে না গো

হ্যাঁ হ্যাঁ নিয়ে আসব কটা বিরাল আছে তোমাদের বাড়ি আহ নটা বেড়াল আছে এক একেকটা বিড়ালের নাম শুনবি তোর হাসি পাবে,

হ্যাঁ সেইটা নাম দিয়েছি তো আমার চা ভালোবাসো তাকে কি বলবো যে সর্বক্ষণ কোলে উঠে বসে থাকবে রাত্রিবেলা আমার ঘরে শোবে আমার পাশে আবার বিছানায় হাগুও করে দেবে

সকাল বেলা উঠে আমার বৌমাতে আমাকে দুজনে মিলে হাগু পরিষ্কার করতে যাবো হাগু তুলবো বুঝলি তো আমার বউমা খুব ভালো রে যে আবার সবার হাগু দেখলেই ছুটে ছুটে তুলে হাগু নিয়ে তুলে দেয় এত ভালো এত ভালো হ্যাঁ ভালো তো সবাইকে বলি আমার বৌমা খুব ভালো বল আমি কাউকে বলিনি কোনদিন জানিস তো আসিস না. একজন আমার বৌমার সাথে দেখা করে যাবি. বুঝলি? হ্যাঁ তুমি আমার মাকে দেখবেক্ষণ আমার মা খুব ভালো মানুষ. আমাকে বুঝে. হ্যাঁ আমাকে সাবান মাখিয়ে দেয় ঠিকই আছে না উপরে ফিতে দিতে দিতে খুব ভালো